আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাংক এর সামনে দুটো বৃদ্ধ মানুষ বসে আছে একটি বয়স্ক লোক এবং একটি বয়স্ক মহিলা ব্যাংক এখানে বললাম তোকে ভারতীয় স্টে--

বইয়ের দোকানের আরেকটি খুব সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে দোকানটিকে মনে হচ্ছে যেন নতুন হয়তো বইয়ের দোকান ওপেন করা আছে সেখানে এবং সেই দোকানের মালিক চেয়ারে--